টাকার জন্য কোনো চিন্তা নেই।

sir আপনি আ দেখে নিন আপনার number এ আবার একটা message গেছে.,যেখানে আবার একটা color tune activate করা হয়েছে kindly একটু check করে নিন। হম, দেখছি দেখছি। না তো হ্যাঁ sir আপনি তাহলে wait করে যান, আপনার number এ অবশ্যই massage টা যাবে।

sir আমি এখান থেকে activate করে দিয়েছি, আপনার number এ অবশ্যই যাবে।

আ sir আ minimum two minute

আগেরটা তো আমার message চলে এলো যে caller tune has been আ successful ঠিক আছে?

তো এটাতে successful এর message কেন এলো না তাহলে? আ sir আপনি wait করে যান। আপনার number এ আমি activate করে দিয়েছি আপনার আমার কাছে message চলে যাবে আর amount ও deducted হয়ে যাবে।

আপনি আবার send করুন message sir আ আমি যেখানে এখানে status এ দেখতে পাচ্ছি

এখানে দেখাচ্ছে যেটা যে আপনার caller tune activate হয়ে গেছে, আমার এখানে দেখাচ্ছে। তো আপনি ওখানে দেখছেন আমার টাকাটা কার কাছে? আমার কাছে. আমি যদি

আ second time আপনাকে same করতে পারবো না এইভাবে SMS তো সেই ক্ষেত্রে আপনাকে wait করতে হবে আপনার কাছে SMS অবশ্যই যাবে। আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আপনার number এ দুটো caller tune activate হয়ে রয়েছে। Okay?

তো আ হতে পারে হয়তো কোনো আপনার network issue র জন্য যাচ্ছে না message টা। হয়তো চলে যাবে পাঁচ দশ মিনিটের মধ্যে। আ তো sir সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি আপনাকে অল্প wait করতে হবে আর আ আপনি যদি না হয় message না যায় আপনার কাছে তো সেই ক্ষেত্রে আপনি আরেকবার customer care এ call করে একটু information নিয়ে নেবেন। আমার ভাগ্য তো ভালো না, ঠিক আছে আমি যখনই call করি তখনই ছেলেই ধরে, আজকে কি দেখে এসেছে কে জানে, আজকে আপনার সাথে কথা হচ্ছে।

আ sir আমরা তো এইভাবে আমাদের number share করতে পারি না কারণ আ এটা আমাদের rules এর বাইরে। ও মানে আপনি আপনার number দিতে পারবেন না আর আমি আমার সব details আমার girlfriend এর number দিলাম আমার number দিলাম

সেটা তো আমার আপনার caller tune activate করার জন্য। caller tune activate করার জন্য আপনি দেখলেন আমার account এ এত টাকা তো আপনিও তো আমাকে রাতে phone করতে পারেন, কি বিশ্বাস? sir এরকম আমাদের এখানে কোনো আ law নেই। এরকম আমাদের এখানে এসব কিছু হয় না sir আপনি সেসব দিক থেকে নিশ্চিন্তে থাকতে পারেন। sir আমি কি আপনাকে আর কিছু ভাবে সহায়তা করতে পারি?

না sir tension এর কিছু নেই। আপনি পাঁচ দশ মিনিট wait করে যান, maybe network issue. আপনি যথারীতি আপনার কাছে message চলে যাবে। আপনি দেখে নিতে পারবেন এবং check ও করে নিতে পারবেন। ওইটা

যে কেউ call করবে caller tune এ আপনার সেই number এ আপনাকে যখন call করবে তারা caller tune এ গানটা শুনতে পাবে। না না ওই number এ সঙ্গে সঙ্গে এলো ওই যখন আমার girlfriend টা set করলাম ওই message চলে এলো।

ঠিক আছে ধন্যবাদ। ধন্যবাদ sir আপনার দিন শুভ হোক।

হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি বলো, কেমন আছো বলো? ভালোই আছি, তুমি কেমন আছো? এই ভাই আপাতত বেঁচে আছি কোনোমতে।

আর ভালো লাগে না গো এই একঘেয়ে জীবন একঘেয়ে জীবন, মানে কি বলতো? রান্নার মধ্যে দেখবে যেমনি একঘেয়ে রান্না হয়ে যায় না সেই থোড় বড়ি খারা খাড়া বড়ি থোড়, এই ছাড়া আর কোন কিছু থাকে না রোজ এক খাবার খেতে খেতে যেমনি মুখে চড়া পড়ে যায়, এরম একটা ব্যাপার হয় না? আমার জীবনটাও তেমন হয়ে গেছে, কেন বলতো? এই প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠার পর তোমার দাঁত brush করি, fresh হই হবার পর তোমার সেই কাজে বসে যাবে। বুঝেছো? এই যে কাজে বসলাম, এই সকালবেলা ভাবো আমি ঘুম থেকে উঠছি এই আটটা নাগাদ। আটটা নাগাদ ঘুম থেকে ওঠার পর সে তারপরে তোমার fresh ট্রেস হতে হতে চা বিস্কুট খেলাম। হ্যাঁ দাঁত brash করলাম এইসব করতে করতেই ধরে নাও এক ঘণ্টা চলে যায়, হুম? দিয়ে, ন'টা থেকে আমার duty ন'টা থেকে duty তে login করি, করলাম এবার করার পর এবার কিভাবে বলতো? সব সব দিন না সঙ্গে সঙ্গে আমাদের ওই কাজ সঙ্গে সঙ্গে আসে না।

এবার সঙ্গে সঙ্গে কাজ আসে না এবার বলতে গেলে তোমার সেই ইয়ে কাজ আসলে সাড়ে ন'টা বেজে যায় দশটা বেজে যায় হ্যাঁ, তা এবারের মতো কোন কোন দিন গিয়ে একটু বাজার করে আনলাম, টুকটাক করে কারণ প্রত্যেকদিনই তো কিছু না কিছু খেতে লাগে না; সবজি বাজার করা থাকে মাছ ফাচ নিয়ে এলাম।

এবার মাছটা ফাচ মাছটা daily রোজের মাছটা রোজ আনতে হয়। এবার সপ্তাহে দুদিন দিন, আমি তো খাই আমরা মঙ্গলবার, শনিবারে এই আর বাদবাকি দিন মাছ খাইতাম মাছ আনতে হয়। গিয়ে আসার পর এই কাজে বসি, সেই থেকে কাজে বসি গো এত চাপ, কাজের এত pressure, মাথা খারাপ হয়ে যাচ্ছে। দিয়ে সেই কাজ শেষ হতে হতে আমাদের এমনি কাজের time হচ্ছে ন'টা থেকে ছ'টা। কিন্তু গিয়ে case টা কি হয়ে যায় বলতো এ মানে ন'টা থেকে ছ'টা; কিন্তু duty র এতটাই চাপ থাকে যে ছ'টায় অর্ধেক দিন complete হয়না। সেই গিয়ে সাতটা বেজে যায় ছুটি হতে হতে, আর সেই হল তারপরে গিয়ে আবার আমার এই কটা ছাত্রছাত্রী আছে, ওরা ওদের আমি বলি দেখ যে আমি এই চাকরি করি, করে এত pressure এর মধ্যে আমি তোদের পড়াতে পারবো না, সে নাছোড়বান্দা। সে আমি ছাড়া কারো কাছে পড়বে না সে জোর জবরস্তি করে পড়তে আসবে সে তারপর আবার তাদের পড়াতে হবে। করতে করতে তোমার সেই রাত্রির দশ'টা বেজে যায়। মানে নিজের জন্য ফাঁকা time একটুও পাইনা। সোম থেকে শনি একই schedule চলে আমার রোববার দিনটা একটু সময় থাকে, তাও রোববার দিনটা দুবেলা পড়ানো; সকালবেলা ঘুম চোখ খুলেই পড়াতে যাও, আবার বিকেলবেলা পড়ানো।

তা তোমার তো তাহলে সারা সপ্তাহে একদম ভর্তি কাজ হয়ে গেছে। বাপরে আরে পাগল হয়ে যাচ্ছি গো তার জন্য বললাম না ওই বেঁচে আছি কোনমতে, মানে নিজের জন্য একফোঁটা time নেই, পাগলের মতো লাগছে বিগত তোমারে কি বলবো বিগত দু'বছর ধরে আমি বাড়ি থেকে পা বাড়াইনি জানো বাইরে কোনো জায়গায়, এইরকম আমার অবস্থা হয়ে গেছে কি করা যায় বলতো? কি করতে পারি? যাতে একটুখানি মানে mind টা refresh হয়। হ্যাঁ ওটাই তুমি একটা কাজ করো তুমি কোথাও কদিনের জন্য একটু ঘুরে এসো। ঘুরে এলে কি হবে একটু হওয়া বদল হবে একটু মনে নিজের কাজ থেকে একটু বাইরে গিয়ে বাইরে এটা আ এ হবে তো এইটা একটু ঘুরে এলে আমার মনে হয় তোমার একটু ভালো লাগবে। তাই না একটু ঘুরে আসলে হ্যাঁ এইটা তুমি খুব ভালো কথা বলেছো, কোনো জায়গায় যদি একটু ছুটি নিয়ে ভাবো, ছুটি তিন চার দিনের ছুটি নিলাম office থেকে নিয়ে একটুখানি ঘুরে এলাম কোনো জায়গায় তাহলে মন্দ হয় না।

কিন্তু কিন্তু আ মোটামুটি তিন চার দিনেরও যদি ছুটি চাই তাও অনেক হাতে পায়ে ধরে, সে অনেক বুঝিয়ে আর তার আগে বেশি বেশি করে কাজ করে extra Time করে কাজ এগিয়ে দিয়ে তবে গিয়ে হয়তো তিন দিন maximum চার দিন ছুটি পেতে পারি তার বেশি ছুটি দেবে না আমাকে তা এবার বলতো

পিং দেখো আমাদের কলকাতা থেকে সবথেকে কাছে হচ্ছে পুরী।

বছরে একবার ওখানে মানে যেতেই হবে এরকম আর কি ব্যাপার। তো তিন চার দিনে তোমার পুরী আহ অনায়াসে ঘুরে নেওয়া যায়। এবার আ তুমি যদি এখান থেকে ধরো আ booking করলে এখান থেকে ধরো আ তোমার ঘর book করে গেলে,

ঘর আসে কিন্তু ওখানে যেমন ঘর আছে তেমন লোকে মানে লোকের demand ও প্রচুর। মানে সব সময় ওখানে মানে booking হয়েছে হয়েই থাকে তো তোমাকে দেখতে হবে যে ওখানে আ তুমি ইয়ে মানে এখান থেকে তুমি ঘর পেয়ে যাচ্ছো কি না?

ধরো হাওড়া থেকে তুমি আ যাবে ভাবছো তো হাওড়া থেকে train ধরে তুমি পুরী station এ নামবে। নেমে ওখান থেকে তুমি চলে গেলে তোমার যেমন Holiday home বা hotel যেরকম তুমি নেবে, দিয়ে এবার ওখানে বিভিন্ন রকমের hotel হয়। যেমন ধরো তোমার একটা Sea facing hotel হয়. মানে সমুদ্রের ধারে আর কিছু hotel হয় বাজারের কাছে, তো এবার ধরো তুমি যেমন ভাবে ওখানে সময় কাটাতে চাও ধরো তুমি যদি সমুদ্রের ধারে hotel নিতে চাও তাহলে সেখানে বেশ সমুদ্রের scenery টা দেখতে পাবে। সকালবেলা sunrise টা দেখতে পাবে তো সেইগুলো একটু ভালো লাগবে এবার যদি তুমি চাও যে না আমি আ একটু আরাম করে কাটাবো, Plus আমার খাওয়া-দাওয়াটাও খুব ভালো চাই তাহলে তুমি বাজারের কাছে নিলে, সেখানে তুমি বাজার থেকে বিভিন্ন রকমের সমুদ্রিক মাছ কিনে বাড়িতে রান্না করে খেতে পারবে তো সেটার একটা option থাকে। তো এইভাবে তুমি মানে ওখানে বেশ ভালোই কিছুদিন কেটে যায়। Plus তোমার আরো জায়গা আছে ধরো যেমন কোনাড়ক মন্দির, তারপরে আ নন্দনকানন সেইখানে তুমি যেতে পারো ঘুরতে। একটা গাড়ি book করতে হয় ওখান থেকে দিয়ে তুমি যেতে পারো। হ্যাঁ আর একটা কি বলতো যে তুমি যেমন বললে যে সমুদ্রের ধারে কিছু hotel সমুদ্রে Sea facing হয়, কিছু আবার হোটেল বলছো market oriented হয়, হুম তা এবার আমার কাছে ব্যাপার হচ্ছে যে সমুদ্রের ধারে যে hotel গুলো আছে. আর ওর দিকে যে market এর মধ্যে যে hotel গুলো আছে মানে কোনটায় আমার টাকাটা বেশি পড়বে? মানে সমুদ্রের ধারে hotel গুলোতে বেশি ওরা টাকা charge করে, নাকি market এর মধ্যে যে hotel গুলোতে বেশি টাকা charge করে? দেখো সমুদ্রের ধারে যেহেতু hotel গুলো আছে সেখানে তোমার এমনি cost টা বেশিই হবে, কারণ ওখানে তোমার একটু মানে ওই hotel গুলো ওরম ভাবে সাজানো থাকে। এই resort এর মতো জানো তো? তো resort এর মতো সাজানো, সাজানো গোছানো আছে। so তার জন্য তোমার ওখানে তো cost টা একটু বেশি হবেই। আর ভেতরের দিকে হলে তোমার তো অতো সাজানো গোছানো থাকে না, তো ওখানে cost টা একটু কম হয়। আহ ও হ্যাঁ আর পুরীতে তো শুনেছি নাকি পুরীর অ্যা যে মন্দির আছে, পুরীর কি যেন মন্দিরটা জগন্নাথের মন্দির

হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ জগন্নাথ, জগন্নাথের মন্দিরটাও তো নাকি খুবই একটা ভালো দর্শনীয় স্থান তাই না?

পুরনো মন্দির মানে এখনো কত পরিষ্কার করে রাখা এবং ভেতরে মানে নিয়মিত পুজো হয় নিয়মিত ভোগ দান করা হয়।

স্বর্গদ্বার হচ্ছে তোমার একদম মানে পুরী আ মানে beach এর দিকে ঢুকছো আ sea drive দিয়ে ঢুকছো sea drive দিয়ে ঢুকেই প্রথমেই পরে স্বর্গদ্বার। ও মানে একদম beach এর কাছেই মনে যে get টা তার নাম স্বর্গদ্বার? হ্যাঁ একদম beach এর সামনেই স্বর্গদ্বার হম। আর আমার তো বন্ধুবান্ধব মোটামুটি পুরী ঘুরেছে অ্যা আমি ওদের মুখেই শুনেছি যে পুরীতে নাকি খাজা খুব বিখ্যাত। হ্যাঁ, পুরীর খাজা খুব বিখ্যাত তোমার স্বর্গদ্বারের কাছেই বিভিন্ন খাজার দোকান আছে যেমন ধরো গঙ্গুরাম আছে তারপরে কাকাতুয়া আছে।

কাকাতুয়া কাকাতুয়া দোকানটার নাম আমি শুনেছি খুব নাকি famous দোকান আর ওই দোকানের সামনে নাকি আগে নাকি বললে একটা কাকাতুয়া পাখিও রাখা থাকতো মানে কাকাতুয়া পাখি বসে থাকতো।

বাবা, ওই ওর জন্যই কাকাতুয়া নাম হয়েছে না দোকানটার? হ্যাঁ ওই জন্যই তো মানে ওদের মানে কাকাতুয়া দোকানটার নাম। মানে ব্যাপারটা কি বলতো যে মানুষে তো দোকান বলো, বা business বলো, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম logo ব্যবহার করে, তাই না?

জীবন্ত logo ব্যবহার করছে কাকাতুয়া পাখি দিয়ে।

হ্যাঁ ওখানে এবারে ওখান থেকে এই যে আমি ভাবো যদি ওখানে যাই ওখানে তো আমি hotel এ থাকলাম থাকার পর অ্যা beach এর মধ্যে চান টানও করতে পারব নাকি? হ্যাঁ ওখানে তো সবই মানে চান টান তো করাই যায় তুমি দুপুরে চলে গেলে স্নান করে চলে এলে বাড়িতে এসে এটা তো সমুদ্রের জল তোমাকে বাড়িতে এসে আর একবার স্নান করতেই হয়।

প্রচন্ড বালি প্রচন্ড বালি হয়। সমুদ্রের ধারে তো বালি থাকবেই কিন্তু দেখবেন ওখানে গেলে না মজাও হয় খুব। হম আর ওখানে এই বিকেল বেলার time টা কি করে কাটানো যাবে বলতে পারো? বিকেল বেলার সময়টা স্বর্গদ্বারের ওখানে বা মানে market বসে যেমন ধরো ওখানে ছোট ছোট মানে আর মানে সমুদ্রের হয়তো তোমার শাঁখের জিনিস তারপরে,

আহ বিভিন্ন মানে সমুদ্রের ধারে যেসব জিনিসপত্র পাওয়া যায় না যেমন ধরো শাঁখের জিনিস তারপরে আরো সব বেরিয়ে থাকে না তোমার

হ্যাঁ আমি শুনেছি ওখানে বাটিকের জিনিস মানে বাটিকেট, dress ট্রেস এসবও পাওয়া যায়। হ্যাঁ, তো সমুদ্রের ধারে ওই সন্ধ্যেবেলা market বসে বিভিন্ন রকমের খাবার জিনিসও থাকে যেমন যেমন ধরো এই সমুদ্রের মাছ টাছ। সেগুলো মানে গরম গরম ভেজে দেয়। হ্যাঁ চিঁকুরটাও পেয়ে যাবো তার মানে তাই তো? হ্যাঁ, ওখানে তো সমুদ্রের ধারে সন্ধ্যেবেলা পাওয়া যায় plus তোমার ওখানে চা এর ইয়ে থাকে ওখানে সমুদ্রের beach এ তোমার, chair পাতা থাকে যেখানে তুমি সন্ধ্যেবেলা বসে সময় কাটাতে পারো, ওরা ঘণ্টা করে একটা charge করে তো ওখানে সময় কাটাতে পারো। তো আমার মনে হয় তিনদিনের এই পুরী ভ্রমণটা বেশ ভালোই হবে। বাহ! ভালো, তাহলে তুমি ভালোই একখানা suggestion দিলে, আমি মনে করি তাহলে পুরীটাই ঘুরে আসা যাক নাকি এবারে? হ্যাঁ পুরীটা ঘুরে এসে দেখো বেশ ভালোই লাগবে।

ঠিক আছে তাহলে রাখি ভাই আবার পরে অন্যদিন একদিন কথা হবে নাকি? আচ্ছা ঠিক আছে তুমি ঘুরে এসো তারপরে না হয় একদিন কথা হবে। ঠিক আছে রাখছি তাহলে।

আচ্ছা আপনি যে উত্তর প্রদেশ শুনলাম বেড়াতে গেছিলেন কী কারণে গেছিলেন কতদিন ছিলেন কীভাবে বেড়ালেন বা কোথায় গিয়ে আপনাদের meeting ছিল ওটা সম্বন্ধে একটু বলুন কী করে আপনি গেলেন

আমার কাছে খবর এলো আমি মাঠে ছিলাম যে যেতে হবে এ আটটার সময় হাওড়া থেকে গাড়ি আছে

লক্ষ্ণৌ যেতে হবে লক্ষ্ণৌ উত্তর প্রদেশের লক্ষ্ণৌ রাজধানী সেখানে meeting ছিল সহকারী ভারতের meeting ছিল

তো আমি এ কেশারি থেকে bus -এ করে খড়গপুর station থেকে হাওড়া গিয়ে রাত আটটার সময় কি যেন একটা গাড়িতে reservation ছিল ঐখান থেকে চেপে চলে গেলাম

তো কী কা কার ইয়েতে গেছিলেন কোন সংস্থার মাধ্যমে আমাদের যে সহকারী ভারতের সহকারী উ ওদের meeting প্রতি বৎসরই হয় বিভিন্ন ম ম রাজ্যে তে হয় এবার ছিল আমাদের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে ছিল